getting started with strings এর tutorial আপনাদের স্বাগত
at tutorial শেষে আপনি শিখবেন:
tutorial রেকর্ড করতে ব্যবহার করছি:
tutorial অনুশীলন করতে আপনার ipython console এ বুনিয়াদি পাইথন কমান্ড চালানো সম্পর্কে জানতে হবে
না হলে এই website পাইথনের পূর্বাবশ্যক tutorials দেখুন
strings কি
উদাহরণস্বরূপ:
triple উদ্ধৃতিতে strings একাধিক lines লেখা যেতে পারে
আমরা খালি strings of সংজ্ঞায়িত করতে পারি string হল অক্ষরের সংগ্রহ যা তৈরীর পর পরিবর্তন করা যায় না
ctrl + alt + t কী একসাথে type terminal খুলি লিখুন ipython3 এবং enter টিপুন
pylab প্যাকেজ আরম্ভ করুন লিখুন % pylab এবং enter টিপুন
terminal মুছুন
লিখুন a is equal to যে কোনো উদ্ধৃতিতে hello comma world exclamation mark এবং এন্টার টিপুন
এখন string শ্রেণীবদ্ধ করা শিখি ভ্যারিয়েবলে strings বরাদ্দ করি
লিখুন
এখন দুটি strings যুক্ত করি
print বন্ধনীতে z এন্টার টিপুন
addition অপারেশন দুটি strings শ্রেণীবদ্ধ করতে কাজ করে
এখানে আমরা string এর শ্রেণীবদ্ধকরণের output দেখতে পাচ্ছি
terminal মুছুন
x string recall করুন
string hello গুণনের পর 5 বার পুনরাবৃত্তি হয়
video থামান এই অনুশীলনী চেষ্টা করুন এবং তারপর video আবার শুরু করুন
সমাধানের জন্য terminal যান লিখুন s is equal to উদ্ধৃতিতে দুটি percentages plus উদ্ধৃতিতে hyphen গুণন twenty plus উদ্ধৃতিতে দুটি percentages এন্টার টিপুন
print বন্ধনীতে s enter টিপুন
এখন strings এর প্রতিটি elements অ্যাক্সেস করা শিখি আমরা subscripts দ্বারা string we প্রতিটি elements অ্যাক্সেস করতে পারি
terminal মুছুন
indexing 0 থেকে শুরু হয় এবং n1 পর্যন্ত যায়
negative indices ব্যবহার করে শেষ থেকে strings অ্যাক্সেস করতে পারি
a বর্গাকার বন্ধনীতে minus one আমাদের string এর অন্তিম element দেয় অর্থাৎ exclamation mark
a বর্গাকার বন্ধনীতে minus two আমাদের string এর অন্তিম থেকে দ্বিতীয় element দেয় অর্থাৎ d
video থামান এই অনুশীলনী চেষ্টা করুন এবং তারপর video আবার শুরু করুন দেওয়া string যা হল hello world নিম্নের output কি
terminal যান
terminal মুছুন
s বর্গাকার বন্ধনীতে minus five w দেয়
s বর্গাকার বন্ধনীতে minus 15 আমাদের একটি indexerror দেয় যেহেতু আমাদের দেওয়া string শুধুমাত্র 11 the অক্ষরের
s বর্গাকার বন্ধনীতে 15 আবার একই কারণে indexerror দেয়
যে কোনো একটি অক্ষর string a বদলানোর চেষ্টা করি
x ম্যানিপুলেট করুন
আমরা একটি error কেনো পারি
এখন আমরা x 0 কে অন্য value b নির্ধারণের চেষ্টা করছি মনে রাখবেন strings বানানোর পর তা সংশোধন করা যায় now
আমরা split এবং join ফাংশন দ্বারা strings পৃথক এবং জুড়তে পারি
string জুড়তে syntax হল str dot join বন্ধনীতে sequence
terminal যান
terminal মুছুন
লিখুন s is equal to উদ্ধৃতিতে hyphen enter টিপুন seq is equal to বন্ধনীতে a comma b comma c enter টিপুন
print s dot join বন্ধনীতে seq enter টিপুন
আমরা a hyphen b hyphen c output পাবো এটি a b c কে hyphen we সাথে জোড়া হয়েছে
string প্রথক করার syntax হল str dot split open এবং close বন্ধনী
terminal যান
আমরা এইভাবে output পাই এটি spaces we strings পৃথক করেছে
এটি আমাদের tutorial শেষে নিয়ে আসে
in tutorial আমরা শিখেছি:
আপনার সমাধানের জন্য এখানে কিছু স্বমূল্যায়ন প্রশ্ন রয়েছে
ভ্যারিয়েবল s code is called the apostrophe string নির্ধারণের জন্য code লিখুন
ভ্যারিয়েবল s এবং t হল strings এবং r হল integer
এগুলি নীচে দেখানো অনুযায়ী ভ্যালু সহ নির্ধারিত হয়েছে s গুণন r plus t গুণন r এর output they
এবং উত্তর হল প্রদত্ত স্ট্রিং এই পদ্ধতিতে বরাদ্দ করা যেতে পারে
অপারেশন s গুণন r plus t গুণন r দুটি শব্দের প্রতিটি দুইবার print করবে যেমন hellohelloworldworld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
fossee the tbc প্রকল্প সমন্বয় করে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
আই আই টী বোম্বে থেকে আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি ধন্যবাদ